হ্যাঁ hello রাধিকা বলো

এই তো ভালো আছিl̥

এই আমারো আমিও বেশ ভালোই আছি গো ও আচ্ছা আচ্ছা খুব ভালো ব্যাপার phone টোন করোনা তাই ভাবছিলাম আমিও আজকে phone করবো যাই হোক তুমি করলে খুব ভালো বিষয় নিয়ে বলো তাহলে খবর খবর এই তো চলছে আজ মানে কি বলবো একটু অসুবিধের মধ্যে আছি কিন্তু বলবো না যে খারাপ যাচ্ছে বেশ ভালোই যাচ্ছে ও আচ্ছা আচ্ছা ভালো ভালো, অসুবিধা বলতে ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে তোমার কোনো problem? অসুবিধে বলতে এই কিছু দিন আগে আমার একটা মানে কি বলবো friend ই হয়ে friend মানে আমার চেয়ে senior ছিল college এ ওর একটা accident এ মানে মানে death হয়ে যায় তো সেই জন্যই আর কি মানে, কি বলবো খুব খারাপ ও লাগছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এটা খা মানে এটা বলার কিছু নেই এমনিতেও খারাপ লাগবেই যদি একসঙ্গে পড়াশোনা করছিলে আর কি দেখো আমাকেও খুব খারাপ লাগলো শুনে নিয়ে তারপর বলো এই তাই আর কি মানে এবার ভালো তো সেরকম মানে accident টা হয়েছিল তোমার য়ে তে এক মানে থেকে ফিরছিলো বাড়ি তো road এই আর কি মানে ওকে একটা গাড়ি এসে ধাক্কা দিয়েছিলো তো ও মারা গেলো আর

দেখো খুব মানে একটা খারাপ যদি বলা হয় মানে কি বলবো আর মানে খুব খারাপ লাগলো আমাকেও শুনে যাই হোক নিয়ে পর মানে আহ কোনো death insurance কিংবা কিছু করা ছিলো না আগে? হ্যাঁ করা ছিল মনে হয়ে কারণ হচ্ছে ওর তো ধরো বাবা কিছু দিন আগেই মারা গেছিলো আর ওর সেরকম কেও ভাই বোন ও নেই আর আছে তো শুধু ওর মা কিন্তু ওর মা সেরকম না অতো কিছু বোঝে না কাগজ পত্রর ব্যাপারে তো ওর মা ঠিক ঠাক বলতে পারছিলো না তো মনে হয়ে bank bank থেকে খবর এসছিলো যে মনে হয়ে যে কিছু করেছিলো নিশ্চই ওর মায়ের জন্য করে গেছিলো বা ওর জন্য কিছু করেছিলো তো ওইটা নিয়েই আর কি

ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম মানে এখন বাড়িতে মানে ওরম মানে খেটে খাওয়ার কোনো লোক নেই বাবাও মরে গেছে কয়েকদিন আগে আর কি death হয়ে গেছে এখন ছেলে মানে পরবর্তীতে আর ছেলে মেয়ে ও নেই বলছো তাহলে মা টা একাই বেঁচে আছে তাই তো হ্যাঁ ওর মা একাই রয়েছে কিন্তু এবার ধরো মানে কি বলবো তোমাকে এমনই অবস্থা হয়ে গেছে না আমাদের এদিকে মানে প্রত্যেক দিন প্রত্যেক দিন তুমি কিছু না কিছু একটা শুনতে পারবে যে মানে এই রাস্তা তে হয়ে তোমার একটা তোমার truck এ accident হচ্ছে বা তোমার টোটো তে accident হচ্চে বা bike এ accident লেগেই আছে এরকম ধরণের লেগেই আছে কি বলবো তোমাকে আমি আচ্ছা তোমাদের ওখানে রাস্তাটা one by one হয়ে নেই? কি বললে আরেকবার বলো হ্যাঁ বললাম যে তোমাদের রাস্তা যেটা আছে সেটা one by one মানে দুটো রাস্তা করে নাই না একটার মধ্যেই, মানে যাওয়া আশা একটাতেই করা মানে করানো আছে? না আমাদের সামনের দিকটা তে না one way করা আছে ঠিক আছে কিন্তু এমন হয়ে গেছে এখানেই তো ধরো কেও তো কোনো রকমের নিয়ম মানে না কেও কিছু রকমের rules regulation maintain করে তো কাজ করে না আর এতো speed এ bike চালানো তুমি যদি দেখো না তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা তো ওখানে মানে ওখানকার police কিছু বলে না ওদেরকে যারা bike speed এ চালায় তাদেরকে police এর কথা যদি কেও শুনতো তাহলে তো হই যেতো এখন যা অবস্থা না মানে যে টোটো চালাচ্ছে তার ও সেই একই মানে এক ব্যাপারটাই আলাদা টোটো চালাবে তো তাদের সঙ্গে মানে তুমি তর্ক করতে পারবে না, যারা রিকশা চালাচ্ছে তাদেরকে তো ধরো আজকাল আর কেও কোনো কিছু জিজ্ঞেসই করছে না আর bike এর তো কোনো কথাই হবে না হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিকই বলেছো মানে এখন road এ যেই চালাচ্ছে তাকে কিছু বলা যাচ্ছে না এই রকম আর কি পরিস্থিতি হ্যাঁ ওই রকম মানে এমন পরিস্থিতি হয়ে গেছে যে তোমাকে কিছু বলা যাবে না মানে ধরো সামনে থেকে তুমি যদি opposite side এ road cross করতে চাও না তুমি cross করতে পারবে না মানে এতটাই না speed এ মানে গাড়ি চালানো তুমি দেখতে পারবে ও আচ্ছা আচ্ছা যাই হোক যারা গাড়ি এটা কিন্তু দেখো যারা মানে accident হচ্ছে তাদের ক্ষেত্রে যদি বলা হয়ে তারা কিন্তু নিজের মানে দোষে accident টা হচ্ছে আর কি তা ওই গাড়িটা যদি speed এ না চালায় দেখো মানে তার প্রাণটাও বেঁচে যাবে আর গাড়িটাও বেঁচে যাবে and তার জন্য অন্য জনের ও কোনো accident হবে না বা অন্য জন কে যে গিয়ে মেরে দিচ্ছে তার ও কোনো মানে problem হবে না এক জনের জন্য দেখো দু জনের কিন্তু এখানে problem হয়ে যাচ্ছে হ্যাঁ স্বাভাবিক তো তুমি যা বলছো একদম ঠিক কথা বলছো police যখন বলছে যে bike চালানোর সময় helmet পরো helmet পরো আর তোমার পেছনে যারা বসছে তাদেরকেও বলছে তুমি একটা bike এ বল মানে দু জন কে বেশি চালাতেও দিচ্ছে না তাও বারণ করছে কিন্তু এখানে তো কেও শুনে চলবে না তুমি জানো এরকম করে কত সব নিয়ম মানে maintain করছেই না তোমাদের ওই দিকেও কি একই গল গল্প না কি না আমাদেরই শুধু এই দিকে আমাদের এখানকার বলতে দেখো তুমি যেটা বলছো মানে অতটা না but আমাদের মানে গাড়ি speed এ যায় বা but limit এর মধ্যে আছে তার কারণ আমাদের এইখানকার শহরের পলি police তো খুব strict আর কি ধরে নিয়ে আবার fine করে আবার গাড়ি ধরে নেয় অনেকদিন দেয় না এরকম আর কি তাই জন্য আর কি মানে গাড়িটা একটু slow চালাই মানে medium খুব slow ও না speed এও না এরকমের মধ্যে আর কি আর আমাদের রাস্তাটাও যেহুতু one by one তাই জন্য problem টা হয়ে না অত বড়ো ভাবে

মানে যদি তুমি বলতে চাইছো তার মানে bus অতো বড়ো একটা bus হয়েও bus টাও কিন্তু সেই bike এর মতোই speed এ চালায় bike এর সঙ্গে bus কে তো তুলনা করা যাচ্ছে না ব্যাপারটা আমি বলতে চাইছি মানে bus এর এমন হয়ে যাচ্ছে আমাদের এদিকে local bus গুলোতে তুমি যদি চাপবে না তো ওরা কিন্তু competition করে তোমার state bus এর সঙ্গে state bus এর সঙ্গে ওদেরকে আর মানে আমার বলাতার মানে হচ্ছে state bus আর local bus এর সঙ্গে compare কি করা যায় তুমি বলো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস state bus এর সঙ্গে local bus এর কোনো compare ই করা যায় না তার কারণ ওইটা সরকারি bus সরকারের driver কে training দেওয়া হয়ে আলাদা ভাবে আর এটা local bus তো যদিও এবার সে অভাবে যদি overtake করতে থাকে না বা overtake করতে যায় হয়তো ওখান থেকে কোনো একটা বিপদ সৃষ্টি হবে ওখান থেকে হয়তো accident ও হয়ে যেতে পারে তুমি মানে যেটা বলতে চাইছো সেটাই আমি উত্তরটা দিলাম আর কি হ্যাঁ তুমি ঠিকই বলেছো ঠিকই ধরেছো আমার কথাটা কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে public কে চাপানোর জন্য bus এ local bus এর driver রা এতো roughly bus চালাচ্ছে এই যে conductor রা এই যে ঝুলে ঝুলে ঝুলে ঝুলে দরজা খুলে যাচ্ছে by chance যদি পরে যায় বা কিছু একটা অঘটন ঘটে যায় তখন কি হবে বলো তো? একদম একদম ঠিক বলেছো এটা কিন্তু দেখো পুরো দোষটা কিন্তু bus এর মানে মানে যে চালাচ্ছে drive করছে সেটা bus হতে পারে bike হতে পারে তারপর lorry হতে পারে যারা চালক আর কি যারা driver আর কি তাদের দোষে কিন্তু এইগুলো জিনিস হচ্ছে তারা যদি speed টা একটু কমিয়ে দেয় হয়তো দুই মিনিটের জায়গায় এক মানে যেখানে তারা পৌঁছতে চায়ে বা যেতে চায়ে সেখানে দুই মিনিটের জায়গায় হয়তো পাঁচ মিনিট time লাগবে but কিন্তু অনেক বিপদ থেকে রক্ষা হতে পারবে এটা কিন্তু ওরা বুঝতে পারছে না হ্যাঁ সেটাই মানে কি বলবো বলো এ দেখো এবার তো যেমন কি state bus এর কথা বলো তাদের তো একটা সরকারি মানে তারা তো সরকারি bus চালাচ্ছে, তাদের তো একটা সরকারের সঙ্গে কোনো একটা ধরো link up আছে যে হ্যাঁ এদের কিছু একটা ঘটে গেলে এদের কিছু একটা মানে influence এই সব কিছু কিছু করা থাকে তারা টাকা পয়সা সব কিছুই পাবে কিন্তু এই যে local bus এর driver রা বা local bus এর conductor যারা থাকে তারা মানে যদি কোনো অঘটনের মুখে চলে আসে তারা কি কিছু করতে পারবে তাদের তো পুরো পুরি ভবিষ্যৎ অন্ধকার তার মধ্যে যদি তাদের পরিবার থাকে তাদের ছেলে মেয়ে থাকে তাহলে তাদের টা কি হবে একটাবার তারা কিন্তু কোনো দিন ভাবে না

কিংবা নাই চলুক তাদের কোনো মানে সমস্যা problem নেই তারা মাসের মাস টাকা পাবে এক যদি তাদের কিছু হয়ে যায় problem আমি বলছি হবে না but যদি but কিছু হয়ে গেলো একটা accident হয়ে গেলো আহ তাহলে কিন্তু accident এ যদি মারা যায় driver তাকে কিন্তু insurance বা প্রত্যেক মাসে কিন্তু যত টাকাই সে income করতো আগে তার থেকে হয়তো ten percent কম দেবে কিন্তু প্রত্যেক মাসে তার বাড়ি সেই টাকাটা পাবে, তার বাড়ির লোকেরা আর কি হ্যাঁ তো সেটাই হচ্ছে কথা যদি এইখানকার মানে লোকরা বুঝতে পারতো তাহলে বোধয় আমার মনে হয়ে মানে সেরকমের দুর্ঘটনা গুলো ঘটতোই না বলো তাই না? একদম একদম ঠিক বলেছো মানুষ বুঝতে চায়ে না হয়তো যে ও চালাচ্ছে একটু speed এ হয়তো দেখছে bike এরই কথা বলি ছেলেদের কথা বলি এবার ছেলেরা কি রকম দেখো মানে ওর বন্ধু হয়তো একটা speed এ ওকে overtake করে গেলো ও ভাবছে আমিও ওকে overtake করবো ওর আগে যাবো এভাবে কিন্তু নিয়ে মানে overtake এ ওকে করছে ও ওকে করছে ওইভাবেই কিন্তু একটা মানে বড়ো একটা problem তৈরী হয়ে আসছে ওইখান থেকে accident হয়ে তখন কিন্তু দোষ হচ্ছে দোষ কার হচ্ছে না হলে আহ মানে side থেকে লোক আসছিলো ওই লোকটার জন্য আমি accident হলাম কিন্তু দোষটা নিজের কোনো সময় দিচ্ছে না হ্যাঁ তো ঠিকই বলছো এই কিছু দিন আগেই ধরো আমরা যখন college যাই তো আমরা তো ধরো local bus এ যাওয়া আসা করতাম college এ কারণ হচ্ছে আমাদের college এর সামনে কোনো দিন state bus দাঁড়ায় নি তো আমাদেরকে বলা হয়েছিল যে local bus এই আসা যাওয়া করতে তো আমরা local bus এ যখন college যাই তুমি বিশ্বাস করবে না বলে একটা জায়গা আছে সেই জায়গাটা করে state bus এর সঙ্গে এমন দৌড়া দৌড়ি করে bus টা মানে মনে হবে যেন এই আমাদেরকে মেরে দিলো মেরে দিলো just কিছু দুটো চারটে passengers কে তোলার জন্য জানো এরকম অবস্থা আমাদের ও মানে মানে আসলে ও এই জন্য overtake টা করে যাতে ও মানে ওর state bus টার আগে যায় আর passen মানে যে passenger এর কথা আর কি যদি বলা হয় passenger টা যেমন ও পায়ে তাই জন্য মানে ovetake টা করতে যায় কিন্তু ওই দু পাঁচ টাকা কিন্তু ওই একশো দুশো টাকা লেগে কিন্তু হয়তো ওখানে যদি problem হয়ে গেলো by by chance ওকে হয়তো কিছু হলো না bus এর driver কে কিছু হলো বা সামনে যদি একটা bike আসে ওকে যদি উড়িয়ে তোলে তাহলে একটা ওখানে আবার শুধু একটা problem create হয়ে যাচ্ছে হ্যাঁ অব একদম তুমি ঠিকই বলেছো তার মধ্যে ধরো এই যে overtaking টা করার সময় মাঝখানে তো অনেক সময় গাড়ি চলে আসছে তোমার ধরো ছোটো ছোটো অটো গুলো হলো বা টোটো গুলো হলো বা আমি ছোটো bike এরই কথা বলছি এখন তো দেখছো ছেলেদের বলো মেয়েরাও কম নেই মেয়েরাও কিন্তু এখন bike চালাচ্ছে এই যে bike চালাতে চালাতে মাঝখানে ঢুকে যাচ্ছে কখন কি কোনো bus দিয়ে বলো বা কোনো under মানে তোমার under যদি তোমার একটু ছোয়া লেগে যায় তাহলে তারা কোথায় গিয়ে পরবে কোনো ঠিক আছে? তাদের না শরীরের অঙ্গ পতঙ্গ কিছু খুঁজে পাওয়া যাবে না একদম একদম ঠিক বলেছো একদম যদি যে ভাবে দুই পক্ষ থেকে যে ভাবে speed এ আসছে যদি সামনা সামনি লেগে যায় ধাক্কা তাহলে মানে তাতে গাড়ির তো কিছু থাকবে না গাড়ি কোথায় পরে থাকবে তার কোনো ঠিক নেই কিন্তু মানে যে drive করছে আর কি যে চালাচ্ছে যে চালক তার কিন্তু পুরো মানে শরীর এর মানে কিছু মানে বুঝতে পারবে না যেটা মানে তার ছবির সঙ্গে যদি মেলানো যায় বুঝতেই পৰ যাবে না যে এই মানে আদৌ এই ছেলেটা এইরকম আর কি পরিস্থিতি হয়ে যাবে যদি হয়ে accident টা তাহলে আবার তুমি দেখেছো কি দেখো নি লক্ষ করবে কোনো সময় যখন দেখবে bike এ বলো বা গাড়িতে বলো যদি তার সঙ্গে দুটো থেকে তিনটে যদি ছেলে মেয়ে বলো বা তিন চারটে passenger বলো যদি মানে ওর মধ্যে যাবা আসা করে তো কি হয়ে যদি অঘটন কোনো ঘটার সময় কিন্তু driver এর হয়তো লাগে বলছি না যে লাগে না ক্ষতি হয়ে নিশ্চই কিন্তু তার থেকে বেশি কিন্তু ক্ষতিটা হয় যারা passenger রা থাকে বা কোনো bike কে যে ছেলে bike চালাচ্ছে তার সঙ্গে যে তার বন্ধু থাকে

একদম একদম ঠিক বলেছো একদম আবার দেখবে এখনকার দিনে দেখবে মানে bike এ তো মানে সরকার এমনি নিয়ম করে দিয়েছে দুই জনের বেশি মানে কেও না থাকে কিন্তু কিছু কিছু ছেলে দেখবে bike এ এরকম আছে চার জন তিন জন মানে তিন জনের সব সময় উপরে ছেলেরাই বেশির ভাগ এটা করে তিন জনের উপরে চার জন চেপে থেকে কিন্তু একটা bike চালায় ওই bike এ অতো load নিয়ে হয়তো speed এ চালাচ্ছে by chance আমি ধরলাম যে একটা মানে একটা কোনো পশু পাখি সামনে চলে এলো একটা কুকুরই যদি সামনে সেই সময় চলে এলো তাহলে break মানে ধরতে গিয়ে কিন্তু মানে কি বলবো হয়তো কুকুরটাকে বাঁচাতে গিয়ে কিন্তু তাদের চার জনের প্রাণ কিন্তু ওখানেই শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি আমাদের কিছু দিন আগেই তো আমাদের office এর এক employee র ওরকম করে কুকুর সামনে চলে এসেছিলো bike চালাতে চালাতে তো সে যখন কুকুরটাকে বাঁচাতে যায় তো দেখা যায় নাকি সেই accident করে পরে গেছে নিয়ে সে যখন আসে বাপরে কি বলবো এতটা তার মানে ক্ষতি হয়েছিল দেখছি যে পুরো হাত কেটে গেছে পা কেটে গেছে সে ঠিক ঠাক করে হাটতে পারছিলো না পা ভাজ করতে পারছিলো না মানে কি বলবে বলো এই কুকুরের জন্য মানে একটা কুকুরকে বলো বা একটা যে কোনো তাদের ও তো একটা প্রাণ আছে তাদেরকেই বাঁচাতে গিয়ে দেখা যায় যে নিজের প্রাণটাই শেষ হয়ে গেছে একদম একদম ঠিকই বলেছো দেখো তোমার office এর মানে যেই friend এর কথাই আর কি বললে তার কথা যদি বলি সে মানে সে যদি drive টা আস্তে করতো সে দিনকে হয়ত, দেখো accident টা কি ভাবে হয়ে তুমি যদি খুব speed এ যাচ্ছো তাহলে অব্যশই হয়তো কুকুর বা ছাগল যদি সামনে চলে এলো তাহলে কিন্তু তুমি break ধরে সেটা আটকাতে পারবে না আর যদি slow চলো তুমি কই খুব জোর তিরিশ থেকে চল্লিশের মধ্যে সামনে তোমার যদি একটা ছুটেও চলে আসে না break ধরলেও তুমিও পরবে না কিন্তু bike এর ও ক্ষতি হবে না and তুমিও পরবে না কিন্তু যদি চল্লিশ এর উপরে তোমার pick up টা যায় কিন্তু দেখো ওখান থেকে আবার problem টা সৃষ্টি হয়ে যাচ্ছে ষাট এ সত্তর এ চালাচ্ছে এবার সামনের থেকে হয়তো কেও চলে আসছে একটা মানুষেরই কথা বললাম চলে এলো কিন্তু তাকে accident করবে না হলে সে সে হয়তো

হ্যাঁ সেটাই মানে কি বলা যাবে বলো তারপর তো এখন তো মানে উৎপাত হয়েছে তোমার টোটোর উপরে এই টোটো মানে তুমি দেখবে যেদিকে তুমি তুমি চোখ দাও তুমি ডানদিকে চোখ ফেলো বাদীকে চোখ ফেলো তোমার সামনে দিকে বলো বা তোমার পেছনের দিকে বলো তুমি যেইদিকেই চোখ ফেলবে শুধু টোটো আর টোটো মানে টোটোর যে এতো ভিড় হয়েছে এখন এতো চল হয়েছে মানে কি বলবে তুমি এইটা টোটো থেকে তোমাকে কি বলি আবার মানে তোমার accident হয়েছে বলবো মানে টোটোর টোটো তে মানে থেকে নেমে যায় কেও তো আর বুঝতে পারে না যে কোন দিকে নামাটা ঠিক বেঠিক বাস যেদিকে সেদিকে নেমে যাচ্ছে সামনে থেকে গাড়ি এসে একদম ঠুকে দিচ্ছে সে আর কি বাঁচতে পারে বলো একদম একদম ঠিক বলেছো টোটোর এখন আমার তোমাদের দিকে বলে না আমাদের এদিকেও দেখো টোটো প্রথমত license নেই সরকার টোটোতে license দেয় নি অটোর license দিয়েছে কিন্তু টোটোর বেলায় এমন ভাবে চালায় যেন রাস্তাটা তাদেরই কারণ তারাই মনে হয়ে তাদের জন্য হয়তো রাস্তাটা তৈরী করেছিল এভাবে চালাবে হয়তো দেখবে তুমি হয়তো কোনো দিন যদি টোটোতে চাপবো